হ্যালো ভাই বন্ধুরা দেখতে পারবেন এখানে এক চার্চ -এর ফটো আছে প্রোগ্রাম দেখাচ্ছিল যখন প্রার্থনা করছিলো |

হ্যালো ভাই বন্ধু ফটো মে দেখতে পাবেন এখানে এক কাপড়া ফ্যাক্টরি আছে | শাড়ি বানাচ্ছে মিস্ত্রি লাগা আছে।

আপন মেশিন চালাচ্ছে ।

রোদে বসে আছে সামনে দেখুন এখানে এখানে সরকারি আছে স্কুল আছে।

সামনে দেখো আবার মহাদেব মন্দির |

হ্যালো ভাই বন্ধু ফটো _তে দেখতে পারেন| এখানে এক আছে মন্দির সুড়ঙ্গ আছে মন্দির আছে যেখানে দেখো কত মস্ত আছে ভালো করে সাজাও আছে ডেকোরেট ভি আছে কানেকশন দেখো কত সুন্দর লাগছে।

ওপর কিছু টেন্ট লাগা আছে | যেখানে কত ভাই বন্ধু আসছে এবং --

এইচ.ডি.এফ.সি. ব্যাঙ্ক আছে যেখানে কত ভিড় লাগা আছে | দাদি দিদা যাচ্ছে ভাই বোন সবাই যাচ্ছে।